যেখানে বাচ্চাদের জন্য দোলনা সুন্দর ছোটো ছোটো গাছের চারা এবং বড়দের বসার জন্য দুটো বেঞ্চ ও আছে।

তিনি নিশ্চয় তাঁর দরকারে এইখানে কাজে এসেছেন ।

আর এই ছবিটি আরও সুন্দর করে তুলেছে এই আকাশটি ।

আশেপাশে কিছু জঙ্গল আছে সামনে রাস্তা আছে এবং একটি ব্রিজ আছে জেটার ওপর দিয়ে ট্রেন যাতায়াত করে।

এবং বাড়ির প্রত্যেকটি রং কাজ খুব নির্দিষ্ট এবং খুব সুন্দর।

এবং আশেপাশে তাদের ব্যাবহৃত ব্যবহার করার মতো জিনিস ব্যাগ জলের বোতল এসব রয়েছে।